হ্যাঁ, কী খবর? একটু বসেছিলাম, ভাবলাম call টা করি অনেক দিন হয়ে গেছে

ওই কিসের? ওই ভবানীপুরের ওই মানুষটা নাকি? যে সব মেয়েদের কে Hypnotize করছে? হ্যাঁ, আমিও তাই শুনলাম, আমার, আমার কয়েক বন্ধুদের সাথে কিন্তু হয়েছে সে, ওই, college নেই? যোগেশচন্দ্র? হ্যাঁ, হ্যাঁ, ওইদিক টায় হয়েছিল, ওরা ওইদিকে, সে আমার বন্ধু আসছিল, ঠিক আছে? ও কোথায় বলছিল কি, ওই লোকটা ওমনি এসে বলছে, কি, একটা কোন মারোয়াড়ির দোকানে যাবে বলছিল, ঠিক আছে? তহ, ওখান টায় হত কয়েকটা মাড়োয়ারির দোকান আছে, তো আমার বন্ধুটা ওমনি নিয়ে যাচ্ছিল, তারপর ওর হাত ছাড়ছিল না, এমনি করে অনেকে নাকি তারপরে আমার আরেকটা বন্ধু ছিল ওর সাথে বলছে, কি, ওকে মানে কিভাবে, কথা বাতরা বলিয়ে, মানে urgently ওকে side নিয়ে গেছে, ঠিক আছে? তারপরে ওকে বলল কি ওইসব এমনি লোক আছে, ওই লোকটাই আছে এদের না পুরো gang আছে একটা, খুবই মানে এরা আমি শুনলাম কি ওমনি গিয়ে নিয়ে hypnotize করে kidnap করে নিচ্ছে, তারপরে আর কোন নি~ খোঁজখবর পাওয়া যাচ্ছে না, প্রায় না হলেও এরা এখন অব্দি কুড়ি-পচিশ মেয়েকে এমনি করে নিয়ে গেছে, জানিস? হ্যাঁরে খুব সাবধানে থাকবি, এদের না পুরো মানে racket চলছে, আর hypnotising এটা কয়েক বছর আগেও শুনা গিয়েছিল কিন্তু, কিন্তু সেভাবে ওমনি হয়ত এত হয়নি, তাদের ই মানে ইয়ে হয়ে গিয়েছিল হ্যাঁ, এইটা এখন, সেই time এ আমি শুনছিলাম ওই দিল্লির দিকেই case টা ছিল অনেক না, না, দিল্লিতেও ছিল দিল্লিতে হচ্ছিল এটা, সে নয় আজ থেকে না হয় চার-পাঁচ বছর আগে এই এমনি হচ্ছিল না আমার ওখান টায়, আমার ইয়ে থাকে তহ, আমার একটা বন্ধু থাকে, তার বা~ তার বাড়ি ওখান টায়, তহ ওখানে বলছিল, ওখানে শুন না এসব এসব হচ্ছে, তার মানে হতে পারে, এখন ওদের আর কোন tension নেই যখন আমি শুনলাম আমার বন্ধুটার সাথে এদিকে হয়েছে, বাহ খুব বিরাট ভাবেই চলছে তারমানে, এতদূর চলে এসছে, আর ভয়~ বেশীরভাগ মেয়েরা আর এইসব নাকি যাদের kidnap করেছে তহ ওদের mainly ওরাও বলছে ওরা ভবানিপুর, সল্ট লেক, আর এইসব জায়গায় নিয়েই আছে, মানে করে করে রেখেছে, বুঝছিস? হ্যাঁ হটাই আমরা ভাবছিলাম কি এখন ওদিকে তহ এবার যোগেশচন্দ্র তহ এটা তহ south তহ এবার south কলকাতায় চলে এসছে, এবার কিন্তু খুব সাবধানে, তোর ভাইবোনদের একটু সাবধানেই রাখিস বলছি তাই না রে না, junior তহ না, junior আরে রিঙ্কিকে চিনিস? রিঙ্কি, রিঙ্কি যে পড়ত, section B তে ছিল, আমাদের section এ ছিল না হ্যাঁ, হ্যাঁ, ওই, ওই, ওই রিঙ্কি, রিঙ্কির এই যে দিদিটা ছিল যে~ মানে আমাদের সাথে পড়ত, দুইবোন আ~ একসাথে, ওই ওই, ওই মেয়েটার সাথেই হয়েছিল আমিও নাকি ভুলে গিয়ে ওই দুইজনকে বললাম না হ্যাঁরে, এটা খুবই এভাবে চলছে একটু সাবধানে থাকতে হবে, আর ওইটা ছাড়, এইটা তহ মানুষ, তুই তহ ওই মানুষটার দেখেছিস তহ, মা~ এখন তহ প্রায় কয়েক জায়গায় মানুষের দেখা গেছে, ঠিক আছে? ওই লোকটার, কিন্তু এটা জানিস তহ একটা বুড়িও আছে এরমধ্য়ে জানিস্

ওহ হ্যাঁ, আমি তহ আরেকটা বড়ো হয়ে গেছি বুঝতে পারছি, ওরা তহ বাচ্চা ভাবে help করতে চলে যাচ্ছে কিন্তু ওদের যে কি help টাই কি সঙ্গের~ সঙ্ক্রমণ আনবে ওদের উপর এরাই নিজেরা জানে না

ওই বুড়িটা এসে ওর হাত ধরে খালি মানে কি বলে, মানে জেনে বুঝে ওকে না, বলছে একটু চল আমাকে একটু রাস্তা পার করিয়ে দাও, এইটা করিয়ে দাও, ওইটা করিয়ে দাও তহ ও বলল আমার কাছে time নেই, কিন্তু এবার দেখ বুড়ি মানুষ, ও বেচারা last এ ভাবল কি, না করালে ভাল লাগবে না, ঠিক আছে? তহ ও নাকি মেয়েটা রাস্তা, আমার বন্ধুটা রাস্তা পার করিয়ে দিয়েছে, ঠিক আছে? তহ এবার ওকে হ্যাঁ, হ্যাঁ, ওমনি ওকে রাস্তা পার করিয়ে যখন ও যায়, তখন গিয়ে দেখে, ও বলছে কি, একটু, আমার বাড়িতে একটু আগে, আরেকটু নিয়ে চলে যাও, আমি হাঁটতে পারছি না, এইটা ওইটা বলে, মিথ্যে মিথ্যে বলে ওকে না হলেও ওকে, মানে, দশ-পনের মিনিট ধরে হাঁটিয়েছে একসাথে, এবারে last এ মেয়েটা তহ মানে ধীরে ধীরে বুঝতে পারছে আমি রাস্তা চিনতে পারছি না, ও last এ কীভাবে ও, মানে, জেনে বুঝে হাত ছারিয়ে পালিয়ে গেছে দৌড়ে তারপরে ও আমাকে এমনি, ওর, ওর, status এই দেখলাম, ওর এমনি ঢেলেছিল, সেটাতে কি ওর সাথে একটা মহিলা করেছে, আর এটা জানিস আমি কি বলছি, কি, এটা আমার যদ্দুর মনে হচ্ছে না এটা জেনে বুঝে

সাহায্য় করবে, ওরা এই ভেবেই দিগ~ ভাবেই racket টা চালাচ্ছে, যেটা খুবই, মানে, এত, দিমাগ কি বলে

হ্যাঁ, পুলিশে অনেকে এরা complain করা আছে এই জিনিসটা নিয়ে, কিন্তু সেই পুলিশে আবার কি করবে, পুলিশে তহ আর ধরতে তহ পারবে না এমনি করে, সে এখন না হয় online ইয়ে আছে, আমরা সবাই জানতে পারছি, যেমনি ধীরে ধীরে হোয়াটসঅ্যাপের through বা ফেসবুকের দিকে জানতে পারছি, কিন্তু পুলিশটাও বলছে আমি যতক্ষণ, মানে দেখতে না পারলে আমি কি করে বুঝব? কি, মানে, কোথায় নিয়ে যাচ্ছে আর এমনি তহ ধরে, ধরে নেওয়া যায় না কাওকে, ওরাও বলছে কি, একটু ইয়ে হলে তারপরে আমরা ধরতে পারব কিন্তু যতক্ষণ ধরাবে ততক্ষণ তহ অনেক কিছু হয়ে যাবে না কাণ্ড, তখন আর প্রাণ রইল কি রইলনা ওটাও, তাই না? হ্যাঁরে, এইজন্য়ই তহ দিন-প্রতিদিন লোকের উপর থেকে ভরসাটা উঠে যাচ্ছে হ্যাঁ, এটাই, একদম খুবই, আজকাল যার আরে, হ্যাঁরে, আজকাল তহ মানে ওটাই নিজের ছারা, মানে, নিজের উপরই ভরসা করে লোককে, লোক দিয়ে দূরই থাকতে হবে

কি আমার সবা~ আমার বন্ধুরা যাচ্ছে, আমার মা-বাবাই নি আমাকে ছাড়ছে কিন্তু এইবার দেখ, এইবার ওদের তহ আর আটকানো যাবে না, দেখ, বাচ্চা আছে ওরাও, আম~ আমাদের কেমনি করছিলাম? আমাদের time এ তহ আমরা রেগে যেতাম, মানে, নিজের মা-বাবাদের উপরে, যে আমাদের ছাড়ছে না, ছাড়ছে না কিন্তু এখন যেমনি, যেমনি time গেলো, বয়স হল আমরা বুঝতে পারছি কিনা, আমার মা-বাবারা কেন ছাড়ছিল না, এইসব জিনিস নিয়েই ছাড়ছিল না, এবার আজকে চলে গেলে তহ চলেই যাবে একদম বাবা এসব দিয়ে দুর থাকলেই ভালো, আর যদি এবছর বেরসও না, তর ভাইবোনদেরকে নিয়ে, ভাই তুই যা সাথে, হ্যাঁ, হ্যাঁ, ওদের কে একা ছাড়া যাবে না, ওরা এখন ছোট্টো, কে কোথায় কি নিয়ে চলে যাবে বাবা, কোন ভরসা নেই, আর এসব তহ অনেকই বাড়ছে বাবা হ্যাঁরে, কি বলব না, প্রত্যেক বছর, এমনিতে জানিস না প্রত্যেক বছর কিছু না কিছু একটা এমনি বেরোই, আ~ প্রত্যেক বছর, kidnapping এ একটা জিনিস না জিনিস নিয়ে লোক বেরোবেই, আমি তহ বুঝতেই পারিনা

এ আবার ওটা আমি শুনেছিলাম নাকি বেশিরভাগ ওদিক দিয়ে হয়েছিল রে, বস্তি পাড়া দিয়ে হয়েছিল, যেখানটায় প্রায় লোকেরা সবসময়ই বাইরে থাকে, half time হ্যাঁ, আরে না রে বস্তি এলাকাতে গিয়ে শুনেছিলাম কি ওখানটা দিয়ে বেশি হচ্ছে, আর বস্তি এলাকাতে কি বলত, দেখ ওখানটাতে অনেক লোকেরাই থাকে, তুমি, তুমি না হয় ঘুমিয়ে গেলে ভালো অনেকেও জেগে থাকে, রাস্তায়, ওখানটাতে সব আড্ডা মারে না দুপুর বেলায়, হ্যাঁ, ওই দে~ অট্টো লোকের মাজখানে যদি kidnap হয়ে যাচ্ছে, তাহলে যদি একা থাকলে কি~ kidnap না হওয়াটা কি বেপার, আমাকে বল বেপার

কিন্তু ওইসব নিয়ে খুব এখন খুব ভেবেচিন্তে আগেই করতে হবে, লোকেরা এসব ধান্দা বানিয়ে নিয়েছে, জানিস তহ এরা kidnap করে last এ নিয়ে গিয়ে না, কোথাও, কোথায় বিক্রি করে দে বা তহ, বা তহ organ গুলি বার করে বিক্রি করে, এদের, এটা লাভ হয়, এটাই ওদের বেশি main ইয়ে টা, মোট, মোটও যেটা বলতে পারব আমরা এক কথায় এবার কি বলব বল, আমাদের

কেমনি বল, টাকা পয়সার জন্য় ছোটো ছোটো বাচ্চাদের মেরে দিচ্ছে, ওদের organ donate করে দিচ্ছে, যারা সব, এখন ওদের, সবই বড়ো হয়েছে, এবার বল five-six বাচ্চার জন্য় kidnap করছে ওরা ওরা তহ, তহ কিছু জানেই না, ওরা তহ ভালো করে নিজের, ওই বাচ্চা বয়সটাই ভালো করে ইয়ে করেনি, ওদের বিক্রি করে দিচ্ছে, যে কোথায় বিক্রি করছে, যে কোথায় বিক্রি, যে ওই খারাপ ওই যেখানে নাঁচ-গান করে

হ্যাঁ, হ্যাঁ, তোর বল কাকিমা ঠিক আছে? হ্যাঁ, দেখছি, তাহলে না হয় একবার দেখা করা হবে, এই মাস, ছুটিটা আসলেই দেখা করা হবে, হ্যাঁ, তাহলে ঠিক তহ রে, দেখা হচ্ছে, রাখছি, হুঁ খোজা-খোজির উৎসব বিনয় ঘোষ ভোরে বেলায় এবং মধ্যরাতে নবাব প্রাসাদের এই বিদ্রোহীর সুর আসে কানে। অতীতের নবীন অগ্রণীতে সুরের মধ্যেও অরনিত হয়ে ওঠে নাগর ঢেও আনগরা সহজেই ডিঙ্গি না- সবাই ইত্যাদি ঐ মিশ্রণে একটা কারণ বিভীষণ দ্বারা সে বর্গ নিম্নে এসেছিল তাই তখন ওকে চুরে অতীতে নবমী আসলে শনিতে ভাগীরথী বুকে জেগে উঠে আমার ভাগীরথীর বুকেই বিনয় হয়ে যায় নবাবপ্রাসাদে এই সুরের মুর্শিদাবাদের দু-একটি উৎসব আছে যা এই নবাবপ্রাসাদের সেই কথার স্মরণ করিয়ে দেয়। এই একটি উৎসব হলো খোজা-খোজির বা উৎসব। বেড়ে উদ~

আগমন করে ভোরের বেলায় জার্মানি নিম্ন হইতে এই উপসাগর কাজ উৎসব অনেক আগে থেকেই করিতে থাকেন। মুর্শিদাবাদে নগরের কাছে এই জায়গায় একটি নির্বাচন বাধ ও পাঁচতলাটি নির্ণয়ে কলাগাছের উপাদান, গ্রাম-গঞ্জ থেকে এই উপাদান সংগ্রহ করা হয় এই গাছের শরীরে এই প্রকৃতি দিয়ে তৈরি হয়। আজ আমি এই নবম শ্রেণিতে দক্ষিণ কারিগরে এই আমরা জানলা নির্মানে এই নংসদের এই আতলে সেখানকার মহাজের শিগগির উপকারের সেই কাকুলিতে নিয়ে করা হয়। হয়ত ভাদ্র আর আর ইফতার করা এই ভাদ্রে তৈরি আলোক আলকিত হয় এই বানী মাঝরাতে এই গাছপালায় নানা রকমের মুর্তি চিত্র করা হচ্ছিল। চিত্রের কাছে শত-শত শিল্পী নয়েন হতে হতে ভোরের বেলায় বহু দিকে জানা যায় উচ্চতায় কাল-বিলোপ, এ ছিল কলাগাছ। ভোরে বাছে বাছে ছোট তাইরি এই মিশিয়ে গুঞ্জন ও এই দুর্গা সাজানো হয় কতগুলো রান্নার জলে এক রা~ রোইনটিকতে করা হয়। ও তো নানা আহ নানারকম রঙিন ভাদ্র মাসের এই ইত্যাদি জলবাহ এই মৌসুমে দেওয়া হয় রুপালি আছন্দে এই মূর্তি এই ঝোপকান্ড হতে বুলিয়ে দেয়া হতো। ধিরে ধিরে উক্ত বিশেষ দিনের যত এগিয়ে আসবে তত লোকের বিগা হতম, এই ভাদ্র বৃহস্পতি আর এই উৎসব ভাগরথীর ভাগরথীর আলোয় আলোকিত হয়ে উঠবে। হাজার অভাবের চেয়ে তেমনি নববাড়ির উত্তরের মাইলের ঢু~

কালো বাড়ীর সেই মর গিন্নির সেই তিরে আলো আলোরকম হয়ে অপূর্ব বিশ্ব রচনা আমরা করলাম সেই বিশ্বে কল্পনা চাওলা ও সেই তপনের সে হয়ে উঠল। বাঁধন কেটে হন নৌকার মত ভাগরথী ভেসে আসছে । এই মহিলাদের বেশ একটি আগমনী হয়, ওই যে হাত একতি উট এর উপাদান ধর্মীয় গ্রন্থের চেয়ে হতো সে এমন কি সকাল বেলা সারা দিনেতে ডিঙির মতো কয়েকটি নৌকা দেখা যায়। ওপরে তালা বাংলার উপদেশে সেই ক্ষিদি স্মরণের এই রয়ের বা ভোলা সমাজের চেয়ে রাজধানী মুর্শিদাবাদ এর উপ~ উৎসবে উপনীত হয়। সেই mile এর কারণ রাজধানী ঢাকতে ঐ উৎসব মহাসাগরে অনুষ্ঠিত হতেও বাঙ্গালী হিন্দু সাগরের নানারকম উৎসবে অনুষ্ঠান বিয়েতে সাহিত্য বাংলার মন্দিরের সেই নির্মান নির্বাচিত সেই হওয়া যায় এই হিন্দু উৎসবে হয়েছে নবাবপ্রাসাদের এই এক অভিনত রুপ। করেছে বিশ্বে সেই মানচিত্র দেখে সেই সভায় মুসলিম ভান উৎসবে স্মরণীয় এবং তাদের একটা ভার ছিল মুর্শিদাবাদে মাটির ঘরে ঘরে দেওয়াল মানচিত্র উপ অঙ্কন। দেয়ালচিত্র একে থাকেন সাধারণত গ্রামের মেয়ে মেয়ে বাড়িরা। সেই চিত্রেই বিশেষ সেই নির্বাচন করেন। এমনি আর উপাদান নিজে সংগ্রহ করেন আর একটার জন্য প্রায় যেন সময় তারা বের করে নেয়। সংগ্রামে সেই নিজেদের নিয়ন্ত্রণ কাজগুলোর মধ্যে লোকে যাকে ভর্তি চালনা করে সুভাষ বলেন হুলিয়া লোককে কেন্দ্র বলে এই বিভি~ এই বিভূতিভূষণ দাস সেই লোকজনকে দেওয়া ছবি আঁকা চলে~ করেন। পূর্ব- সুত্র মানচিত্রে সে জিনের মানচিত্রে বলা যায় এর সঙ্গে স~ কোন এই জেলা মেদিনীপুর বাকরা বর্ধমান জেলার দক্ষিণের অংশ বিভুম জেলাতে প্রচুর দেওয়ালে মানচিত্র থাকে। মানভুমির সাঁওতাল হো হো, ভুমির মুন্দা এই

সকলে আনুগ্রহ পাশাপাশি ভুমি খোঁজা-খুঁজিতেই বিষ্টায় অনুষ্ঠিত পশ্চিমবঙ্গের প্রায় সর্বচিত মাটির একটা local সেই মানুষের প্রধান উপকারি হিসাবে ছিল মাটি বেশ । মাটির ঘরের দেওয়াল ও চিত্রের অন্যতম বিশিষ্ট হল- এই এই স্থানীয় সাধারণত দুর্গাপূজার কা~ দিকের আমাবস্যা ও দীপাবলি এই দুই উৎসবের উপলক্ষে সে দেওয়াল মানচিত্র রচিত হয়। চিত্র গৃহের জন্য অহংকার যে করেনা সেই সাধারণত লাড়চড়ে এই গৃহী মাটি ওই গৃহী ফল চুইয়ে সে শিতের বু~ রাতে ছাদে দেয়ায়, ওথার পিছে কেবালিশ

বিদ্যালয় কাঁকড়া, গরু, গরুকাটা প্রভৃতি এই প্রচলিত আর সংগ্রামে ঘরবাড়ী মোরগ মতি সেই লোকাজ সন্ধ্যে এই সেই ধান গোলাপ ধানে গোলা মারা এই মরুভূমির বৃহত্তম এই সমুদ্রে দিয়ে মরু এই সেই অভরণ্যে হয়ে সাওতালি দেওয়ালচিত্রে এমন যেমন দেখা যায় রঙ্গিন তীরে দেখা এমনি চিত্র এ ছাড়াছাড়ি চতুর্থ এই বাড়িটিতে এই করা হয় নিকটে কিনিবা সেই আর ওই ত্রিভুজে সাধারণত চাকুর ঘরে আহ এই দিয়ে সমন্বয় এই টানা হয়। ভিয়ভরে গরুর রঙের একটি আরও উপর ছালা দিয়ে একটি সমতলে দেয়া হল শেষ সাদা, আকাশী, গেরুয়া, হলুদ রঙ্গে দিয়ে চতুর্থ বা এ হল। কারণ, সেগুলো পাশাপাশি বসে ভেটূরিয়া চালে সাধারণত এই মাটির মাটির ছাই পর্যন্ত বিছড়ায় বিস্তৃত হত। সেই সাওতালিরা সেই মরুভূমির কণে বা অন্যরা গঠিত মানুষরা যে চিত্রগণে থাকে তা সাধারণত লক্ষণ হয় পদ্মা একটি গোত্রের ই যেমন বিন্দু কেন্দ্রে আরও একটি টানলে পরিধি অপর ছেদ বিন্দু পাওয়া যায় তার ওপর কেন্দ্রে উম কবে করানো বৃত্তে এই জানাক্রমে একটি পদ্দের মানচিত্র দিয়ে একটা পদ্মের পাশাপাশি ভিমে একটি দেওয়া হয়। কখনো কখনো দেখা যায় আর টব কলস দিয়ে ফুলের গাছটি উঠে। আসলে এবং দুই পাশে ছাড়া ছাড়া সকিয়ে সেই শাখার আগমনে ফুল ফুটেছে যেখানে বিস্তৃত সকল বদলে যায়। আবার, এই মরুভূমির দেওয়ালচিত্রে অতিত বলা হয়। এর পাশাপাশি আরো যে বিষয়টিকে গুরুত~ গুরুত্ত্ব দেওয়া হয়েছে তা হল মুরগির ঝুটি এটা খুবই জনপ্রিয় এবং বিএন~ এবং বিশিষ্ট নতুন এই মোরগ ঝুটির চিত্রে একটা স্থানীয় অন্য মোরগ ঝুটির সেই কা~

সূর্যের ফাকে ফাকে আসতে আসতে একটি আরেকটা পদ্মা এর বাইরে যখন শূন্যস্থান করে থাকে আর কখনই এই নানারকম ছোট ছোট মুরগির সেই শিঙ্গলও গুলো মধ্যে পর্দা তো থাকে আর সঙ্গে লাল পাতা পাখি ময়ূরি ইত্যাদি থাকে উল্যেখযোগ্য সে ধানের বিস্তৃত আকাসে যেমন লাল-নিল সাদা, গেরুয়া ইত্যাদি বিসতৃত সেই সমাধানে আঁকা হয় তেমনি ছা~ বর্ণ ছারাও আঁকা হয়। অন্যরা সেই উম সেই দেওয়াল অপেক্ষা রঙ্গিন হত দেওয়া হয় এই মাটির রং উদা তীব্র ভাদ্র ও সম্রাটে সম্রাটে বলে একটি মাসের স্থানীয় নাম যে মাটি ঐ মাটির উকালিত জিবে এর উপর হয়ত আঙ্গুলের ডাগা এ ডাগা একটি ছড়িয়ে দিবে। এ বিষয়ে অন্যবাহিতিকে গরিবের ঝুকি ও তাকে সঙ্গে সঙ্গে একদম শুকনোতা এই বাড়িতে চোখ পরে। এই মানচিত্র ও মানে বা আড়ালে করার রীতি নেই। শেষ কৃত্তি হবে। এই হবে দেওয়ালের নির্বাচন এই সহজের দেওয়াল নয়, কিন্তু পত্রিকার এই যেমন নরম, এই নির্বাচিত হয়। পিঁপড়ে অবোরিস্ট চক্র আহা পিঁপড়ে কি নিয়ে যায়? দেখি সে আরও দুটো টাকা দাড়িয়ে কিনা বাড়ির কাগজে সেই গাঁয়ের ছেলেদের আদর্শ এক ঢাকা কোথায়? বাড়ি হবে ছেলে হবে রাস্তার ধাঁরে, করা যাক তাহলে রাস্তা থেকে নামলে সহজেই বাড়ি ঢোকা যাবে বাপ তা এমনি মরুভূমির মধ্যে কেও বাড়ি করেনা, চারিদিকে পাথরের মত শক্ত শুকনো মাটির এর মধ্যে বাড়ি করার মানে কি? তাহলে কি যাই বাবা? একটু জমি খালি রাখা যা? গাছপালা কিছু? হ্যা বাবা বাগান করব, আরও গাছ লাগাব, তারপর বাগানে- করব করে, কি গাছ? আম গাছ, পুতুলের সেই কলা গাছ আরেকটা কলোনি গাছ করে বিরাট বাগানের ভালো

সেই যেমন গাছ কি! ভালো করে ফুলের বাগান করলে কি সুন্দর হত। বাবা ফুলের বাগান করলেও ভালো করে হয়না! এখনকার মাটি বেলেমাটি। জল দেওয়ার সুবিধা নয়! বাবা আমি জল দেব। হ্যা রে হ্যা, তুই তো নিজের হাতে জল চাটনি এই পরিষ্কার নয় তুই করবি বাগান? না বাবা বেশ করবি তো করার আমগাছ এখানকার থাকবে তাও সেই ফুল গাছ লাগাবি লাগাবি। আমরা চারা আসলে এক~ ছোট একটি হাড়ির মধ্যে মাটির ওপরে একহারা আমগাছ সুবিধার গন্ডা আরেকটা পাতা আছে কারো বলতো উম কোথায় পোকা হবে।

কেদে কেদলেও লাগাবে। বাইরে কেদে লাগালে এই ঘুয়ে ঢুকবে তোর কেবল এই উৎসব থাকা। বাপের কথা শুনে গোপাল কোটে গেল। বাড়ীর ভিতরে মায়ের কাছে নালিস করতে। দেখেছ মা, বাবাকে আমগাছ নিয়ে পচালিত করে লাগাচ্ছেন আর আম ফসলের সেন ছোট আর রাগবে ও গো, আমগাছ তো কখনও লাগাচ্ছ গোপাল এদিগে রাগ করেছে। ও, তোমরা ছেলেকে কিছু বলবেনা খালি এ আমগাছ হবে? আর ডাল পাচালিত রাস্তার ছেলেরা ঝগড়া বাধবে এসব অসুভ হয়েছে। মা আর ছেলে এ রকমের যুদ্ধ? হ্যা আর বুদ্ধির ও গাছপালারো এ লাগান না, আমি বলছি আর জমির আর গাছ লাগাবে। হ্যা আর জমি আমার নামে আছে না? যা পালা বলছি মায়ের পেয়ে ঘরের ভিতরে চলে গেল। বিশেষ আলোচনার জন্য বাবা সব খারাপ করে দিয়েছিল। সেই বের কারণ ঝগরার ফলে সাধারণত দুই ভেতর দিয়ে জল ঢোকা হত। কিন্তু ঢোকার জন্য কঞ্চি দিয়ে ঘোড়াবাড়ি করা হত। কিন্তু সেই সকাল বেলায় গোপাল আর গোপালের মা প্রথমে আমগাছ দেখতে গাছ নিয়ে তিন নেয়। উহ না বেশ তাজা আছে তাজা আছে। মা গোপ~ মা গোপালকে চুপি চুপি বলল, গাছটা আর দুই হাত ভেতরে লাগাবে কত ভালো হত। আচ্ছা এখানে থাকা বা ভারি এগুলো কি করা যাবে? মা আমি কিন্তু এই গাছের কিছু ছাড়ব না। কারো হিজিবিজির দরকার হয় নি। আপনারা চেষ্টায় গাছ কি বেড়েছে মা? তাহলে কথা হয়। করলাম ঠিক মত করা হয় নি। সেটা বারে বারে বলতে গিয়ে দুজনেই বকুনি খায়। সেই বাড়ির নিমিষে হয়েছে আমগাছটিকে গোপালের কেও বাড়ি থানা জিজ্ঞাসা করলে তিনি উম ঝগড়া কাঠ-ঠোকরা নদীর ধাঁরে ও মীরার গোলপুকুরে ধরে দক্ষিণে যেখানে পাচুলির মধ্যে আমগাছ দেবেন, সেখানে আমাদের বাড়ি। অনেক বন্ধুর কাছে এই দুষ্টু আম গাছটার জন্য চারা চরভাবে এই মানুষ গোপালবাড়ির অতি সহজ প্রচালিত হয়ে দাড়ায় আম~ আপনিই বেড়েছে আলোর বাতাস। আর, মাটিতে আহার যোগার করে বাড়ি মাতাদের এই মত দাঁড়িয়ে আছেন নদীর ধাঁরে গ্রামের গরম বাতা~ তার সবুজ বুক দিয়ে ঢোকায় কাঠবেড়ালি নদীর দিকে থাকে। এই ধুপ আসাম আসাম গরম বালির ঝাপটা তেমনি দেহ আটকায় সর্বদা সকালের কাছে সে অত্যাচার সাহায্য সেই সেই চুপচাপ আপন মনে দাঁড়িয়ে থাকে। গোপাল বন্ধুদের চেয়ে আমগাছের তলায় বসায় সবায় ফিট ফিট করে বলল, জায়গায় এমনি আমগাছ তলায় বসেছে। যত বলছি এই বই লেখা যায়, গোপাল খুশি হয়ে বলল, এটা আমাদের পোষা গাছ। এত তাই এত সুন্দর হয়েছে। গাছপালা লাগানো ইহা গোপালেরটাই মনে হয়েছিল না? শহর জায়গা অনেক দূরে থেকে লোকের এ আমগাছটির কথা মনে পরে। পুজা, বিহাবাড়ি সব কাজে গোপাল বাড়ীর কিছু সুবিধা আমগাছের জন্য আর ডালের জন্য কেও চাইতে আসল না। নিজেদের কাছে কচি পাতা নিত এই তাহলে এত থাকা। গোপাল গাছে আর ধরবে কত লোক আসবে এই থাকে? এমনি আসবি সাধারণত গোপাল ডাল বিয়ে বিকেলে আমগাছের পাতাগুলো সব ঝুলে গোয়াতে হবে, বাড়ীর সকলে এই চিন্তা গাছে করবে ফল ধরবে। এই দেখেছ আমগাছে বোল ধরেছে বাহ! ভালো বোল হয়েছে সব ডালে আহা! বেল মোটা যদি না ঝরে না, কত আম হবে। কেমন আম হবে। সেটা দেখতে যাবে। জানো, আম কেন জানো? বাবা তো নিজেই কলম করেছে ভালো কলমই গাছ। এ হত না তাই না করলে কলম হয়েছে। আর ওই আম খাব না! বাবা আমরা তোমাদের আমগাছের আম ওটা খাব না। মা বলেছে ভালো আম নয় বেশ খাওয়ানা। গাছ তো কেদে কেদেই ভালভেবে। কিন্তু, তোমরা না খেলে কিন্তু সকাল সকালে মুখে উপাদানে সে কুয়াশা হয়েছে আর সেই রোয়া ঝড়ে যাবে। সেই দেখে বাতাসের master রা সেই মোট রোয়া বেঁধেছে। ঝড়ে আগুনে লাগানো পিঁপড়ে গুলো সব খেয়ে ফেলবে। ওপরে দিদির যে পিঁপড়ে মের~ মরে যাবে আরও আম হয়েছে। বাড়িসুদ্ধ সকলে মিলে গুনতে আরম্ভ করল। অনেকের গোনা হল, পাতা আড়ালে আর কোথায়? একটা বাকি রইয়া যায়। হিসাবে ভুল হল কিন্তু সে গুনে রাখল সেটা একটা যাবে এতখানি বই থাকে। পাড়ার ছেলের চোখে য~পরে যায় ঠিক তা ছিল তারা শুরু হয়। এই নজর ছিল ছেলেদের ছেলেদের ওপর আর কেউ খাবারে আসে না। এই নজর একটা রাখিতেই ডেকে আন। সেই ডেকে আনে এই সবুজ রয়েছে ভেতরে। সে না হলে সে একটা কথা বলে, সে বলে যে হ্যা বাড়ীর হাদা ছেলেরা সবাই যেমন আলাদা করে সেই হাতগুলা আমাদের আমি খাটুনি দিয়ে করবে। দেখাশুনা করলে নিচুকে পরে তেতলার যাবে না। বাড়ী সবায় মিলে খূব সাবধান আমি পড়ে। আরো দেখেছ, ভালোকরে দেখ কাঠবিড়ালী আর বাদুড়ের চোখ এত খায়নি আম। আম কেন সেম এতজন আর পড়লাম তবু কাঠবেড়ালী এত পরা পরেছ। কোথাও কেন জানো? পিঁপড়ে মরেনি খাবার আর ঠিক লাগানো আছে। ও যত্ন করি কয়েকটা আম ঘরে তোলা হয় গোনাগুনতি সেই চারটি । বন্ধুদের বাড়ী সকলের সঙ্গে এই মিলে-মিশে আমগাছটির কয়েকজন মিলিতে হয়েছে। এই দেখা হয়নি যে, এইযে বাড়ীশুদ্ধ এ এই এই যুদ্ধের সময় আমগাছের উপর দিয়ে এক বিপদ যাচ্ছে। উড়োজাহাজ থেকে যদি বোমা পরত, পরে তবে তার হাত থেকে বাচার জন্য সকলে এলো drain খুঁড়ে রাখার জন্য সে একেবারে আমগাছের গোঁড়া পর্যন্ত । তাহলে, পূর্বদিকে যত ঢোকে সে নিভেনা কি করা যায়? শিশুকালের tiger hill যেমন করে যায় তেমনি বোমা তো পড়ল না। যে এ drain টিয়ে সে পুরো আমটি কলমের কোন দিয়ে গোনা খোজা-খোঁজির হাতে লাঠি দিয়ে হেলা মেরে করেন। আর আমগাছের একটা পেয়ারা দিয়ে সেই পোকা-পকির ও রক্ত ঢাল দিয়ে তেমনি ঝোঁকা যায়। হয়েছিল পিঁপড়ে কাঠবেড়ালি সেদিন আর একটা ওপরে লোক এসে গেল, তার গায়ে সকলেই সেচ দেয়। ফিরে যা এবার এ এত বছর আম খাবি। সে তিন বছর পর বলল, ভালো হয়।

তালগাছ সকলের নজর থাকে। টাকার দিকে এই বইয়ে কাউকে কাউকে দেখাতে হবে না। গাছ কাহিলী এই যাবে ফেলবে না। মা গাছটা রাস্তার ওপরে board এ বুকে পরেছে। যত আসলে মাথায় লাগবে বৃষ্টি সময় পাতাটার জলে গাঁ ভিজে যায়। খেতে দেবে কয়েকটা ডাল দেখ গোপাল আমগাছ আর হাত দিতে ঝগড়া হবে? আদতে গোপাল ছুপি ছুপি কয়েকটা ছোডু ছোডু ডাল কেটে দিল সেই বাইরে ফেলে দিলে ফেলে দিতে আসে মা এজন্য কি দরকার? রাস্তা সাফ হল যে। তবু গাছটার কত মায়া। তার পাতা তাহলে সব চিত্র গুলকে লুকিয়ে ফেলল। গোপালের মায়ের চোখ তা খাবার পেয়ে জলে ভরে গেল। গোপাল গিয়ে হাত বুলিয়ে দিল।

বিজলী আলো জ্বলিয়ে গাছ আড়াল করে দেয়। ভিতরে কতটা লুকিয়ে রাখে বইয়ের লোকের কাছে। বইয়ের লোকের আপন আড়ালে ওপাশে রাখে। কত ঝর বৃষ্টি গিয়ে পতিতের বাড়িতে উম ফুল, কুড়ি ও পাতা সে ফুটেছে। আবার এত এসে ভেবেছে। গোপাল বড় হয়েছে। বুড়ো হতে চলল গোপালের বাবা তো- ভাগনেতে ভাগী হতে সকালে এসেছে বয়স বাড়ে নাহ। হয়েছে কাঠের জানালাতেই সমান উচু যতখানি জায়গা নিয়েছিল তেমনি হয়েছে। দাঁড়িয়ে, দাঁড়িয়ে সে দেখে মানুষের ছেলেরা ছোট থেকে বড় হচ্ছে বুড়ো হচ্ছে। তারপর সে প্রতিবছর এসে বাসা বাধে বর্ষাকালে এসে রাতে তাল ডাকে সে রোজ কাঠবেড়ালি ফিট ফিট করে সে ছেলে টি এ তালাতে ভাঙ্গায়, তাদের পরব কলে তাদের উ~ উ~ উৎসাহ আনন্দ এই আমগাছটির গাঁয়ে লুকিয়ে পরেছে প্রত্যেক বছরে ঝড় হয়েছে। আম টাকে কাটিয়ে ডালে পাতায় পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। আমের নিচে পিঁপড়ে শিকার করতে এত বার বেলে মাটিতে এত পরেছে। বাতাসে তেমনি গাছ ঝুরিয়ে ডাল ঘুরিয়ে পরেছে যেমন আহার আর গাছে না, বোঝায় না, তাকে উপলক্ষ করে। যেমন সে সন্ধ্যায় উপনিয়োগ বিভিন্ন প্রকাশ কিন্তু সে পোষা আসলে ঝড় আসবে তাতে আমার ভালো লাগেনা। সন্ধ্যাবেলায় বাড়িতে হইচই আর দেখেছ, কাল রাতে আমাদের ভেঙ্গে পরেছে। ঐ দেখ চেয়ে ওঠ আরো গোপাল এত আমগাছের দোষ দেখেছিস? সবাই ছুটে গেল আমগাছের কাছে। গোপাল দেখেছে আমগাছে পরে মাটির ওপরে তার দোয়া না বাড়ীর দোরে পেয়ে নিচে চপা পড়েছে দাঁড়িয়ে থাকে~ আছে যত উঁচু ছিল সেই দিয়ে তার ডালপালা তত ভাঙ্গিছে। এই গোপাল ঘুরে ঘুরে দেখতে একটা দিক ধুয়ে আধা কি হয়েছে। ঠিক করে রেখে বলল, আর অর্ধেক ভেঙ্গে গেছে। ফিরে গোপাল ওষুধ নিয়ে সে এসে বললো- পিঁপড়ে মেরেছিস না, পিঁপড়ে তাহলে এই উলে লাগানো হয়। তাহলে গাছটা উলিয়ে খেতে হয় কেন? পিঁপড়ে তো মোটেও রইল না বইয়ে রাজত্ব হলো-কাঁচা